ব্রাউন কালার -এর শাড়ি পরে আছে একজন সাদা রঙের শাড়ি পরে আছে। পিছনে একটি মন্দির। মন্দিরটি হলুদ রঙের এবং সাদা রঙের দেওয়াল।

তার মধ্যে আমি অনেক সবজি দেখতে পাচ্ছি। বেগু-উ-ন উচ্ছে যেমন অনেকরকম সবজি আছে।

একটি ঘ-ও-র। এখানে দেখা যাচ্ছে দূরে দূরে একটা দুটো ঘ-ও-র। মানুষরা বসে আ--

এখানে দেখা যাচ্ছে মার্বেল -এর খুব সুন্দর ডিসাইন -এর হু চকলেট কালার -এর রকস রকস কাটা আছে। র এখানে খুব সুন্দর রড দিয়ে ওরে বাবা লাগানো আছে। ওখানে মানে হাত দিয়ে হাঁটার জন্য হোয়াট কালার -এর চারটে জলের এ দেখা যাচ্ছে।

এখানে একটা বড়ো তিনতলা বাড়ি দেখা যাচ্ছে। তার গায়ে বাঁশ দিয়ে দিয়ে দাঁড় করানো মূল--

এখানে একটা খুব বড়ো ব্রীজ দেখা যাচ্ছে। ব্রীজ -টা পুরো ফাঁকা-আ ।

উম পেছনে একটা ছোট্ট রঙের লাইট জ্বলছে।

তার ভেতরে খুব সুন্দর করে তার ডেকোরেশন করা আছে।